একটি নদী বেয়ে গাছে এবং নদীর দুই পাশ দিয়ে একটু উঁচু করে মাটির ঢিবি হয়েছে। সেখান দিয়ে কিছু গাছ রয়ে --

এবং ভিতরে একটি টুল রয়েছে এবং উপরে কিছু কিছু লেখাও রয়ে--

যেখানে মন্দিরটির নাম লেখা রয়েছে সর্বজনীন শ্রী শ্রী শীতলা মাতার মন্দির।

এবং বাড়িতে সামনে সামনে থাকা মাঠ রয়েছে। ছোট ছোট সবুজ সবুজ উঁচু গাছ রয়েছে --

কিছু হাওয়াই বাম্পার রয়েছে। কিছু মানুষজন রয়েছে।

এখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে একটি রাস্তা চলে গিয়ে--

এখানে আমি একটি ছবি দেখতে পারছি ছবিটিতে একটি জলাশয়ের উপ--

এখানে আমি একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে দূরে--

একজন মানুষ জামা তা পড়ছেন উপরে একটি এ.সি. রয়েছেন টেবিল -এ নানা রকমের প্রোডাক্ট রয়ে--

এইখানে আমি একটি ছবি দেখতে পাচ্ছি ছবিটিতে--

এইখানে আমি একটি সুন্দর ছবি দেখতে পারছি। ছবিটিতে --

ছবিটিতে উপরে নীল আকাশ দেখা যাচ্ছে। দূরে একটি লাল রঙের বাড়ি ও দেখা যাচ্ছে। কিছু গা--

তাদের গেট রয়েছে। তার উপরে লেখা আছে নির্বাচন দপ্তর। এবং --

টি ছোট করে একটি জলাশয়ের মতন রয়েছে এবং তার ওপ --

এবং ব্রিজ -এর ও ওই সাইড টা তে একটু দূরে মাটি কাটা মেশিন --

এবং বাড়িটি-র হলুদ রং এর গেট ও রয়েছে ।